দোকানে বিভিন্ন ধরনের রঙিন শাড়ি সালোয়ার কামিজ ও অন্যান্য পোশাক ঝুলিয়ে এবং সাজিয়ে রাখা হয়েছে।

এই ছবিটি একটি সজ্জিত রেস্টুরেন্টের দৃশ্য দেখাচ্ছে।

বিল্ডিং -টি গ্রাউন্ড ফ্লোর -এ একটি মিষ্টির দোকান আছে।

মিষ্টির দোকানটির দু'ধারেই বড়-বড় গাছ রয়েছে।

এই ছবিটির মধ্যে এক প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি মিষ্টির দোকানের ভেতরে দৃশ্য হতে পারে।

চারপাশে প্রচুর গাছপালা রয়েছে আর দূরে একটি নারকেল গাছও দেখা যাচ্ছে।

বিক্রেতারা দোকান সাজিয়ে বসে আছেন এবং ক্রেতারা কেনাকাটা করছেন।

উপরে অংশে কিছু দোকান দেখা যাচ্ছে।

গাছের পাতাগুলিও গাঢ় সবুজ রঙের এবং পেছনে সবুজ গাছপালা ও বাগানের পরিবেশ দেখা যাচ্ছে।

আঙুরগুলো দেখতে একবারে টাটকা ও সুস্বাদু মনে হচ্ছে।

কয়েকজন শিক্ষিকা মঞ্চের উপর থেকে তাদের কিছু শেখাচ্ছেন।

এটি ছট পূজার সময়কার একটি দৃশ্য হতে পারে।

সেখানে একটি এস_বি_আই ব্যাংক -এর শাখা রয়েছে।

দোকানে বিভিন্ন ধরনের কাঠের হস্তশিল্প শো পিস খেলনা বাদ্যযন্ত্র এবং অন্যান্য সামগ্রীও সাজানো রয়েছে।

এটি একটি মেলা বা প্রদর্শনীও হতে পারে।

ব্যাকগ্রাউন্ড -এ একটি গ্রামীন এলাকা দেখা যাচ্ছে।

একটি বোর্ডে রাজপাট মাউন্ট গোসানিমারী লেখা আছে।

করিডোর -এর শেষে একটি কক্ষ দেখা যাচ্ছে যেখানে একটি ডেস্ক ও চেয়ার রয়েছে।

এই ছবিতে মা তারা স্টোর্স নামক একটি দোকানের সামনের দৃশ্য দেখা যাচ্ছে।